বাদামী রঙ এর বাড়িটির ওপর অনেক রোদ পড়েছে |এবং এই বাড়িটির ওপর দুটি মাইক ও দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে দরজার ওপরে একটি বোর্ড টানানো আছে । দরজাটি হচ্ছে জেলা শিল্প কেন্দ্রের।

এবং সে বাড়ির নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে যেগুলি বন্ধ অবস্থায় রয়েছে। বাড়িটিতে ভীষণ বড় একটি বারান্দাও আছে।

ছি দেখা যাচ্ছে। স্টেজ - টি একটি অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে। একটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন ধরণের ফুল এবং রঙিন কাপড় দিয়ে। লাল রঙের হলুদ এবং নীল রঙের ফুল এখানে দেখা যাচ্ছে।